এখানে হয়তো সাধারণত বোট পরিষেবা প্রদান করা হয়ে থাকে।

এটি একটি দোকান যেখানে মহিলাদের সাজগোজের জিনিস এবং সাথে সাথে বাচ্চাদের খেলনার জিনিসও পাওয়া যায় ।

এবং শর্ট লং ফ্রক রয়েছে।

ছবিটিতে একটি কাপল বা স্বামী স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন।

দুইজন মেয়ে উপজাতি বস্ত্র পরিধান করে রয়েছে।

ভেতরে খাওয়ারও ব্যবস্থা রয়েছে ওপরে ফুল এগুলো দিয়ে সাজানো রয়েছে।

এবং সাইডে ছোটো ছোটো কিছু গাছও রয়েছে।

সাধারণত এটি একটি ডিজিটাল স্টোর ।

মাটি দিয়ে ওই যে আমরা একটা চোঙ দেখতে পারছি ঐটার মধ্যে আগুন জ্বালিয়ে ঐটার ভেতর অনেক তাপের মধ্যে দিয়ে ইট তৈরি করা হ--

দুটো নৌকা আছে এবং চারপাশে পাহাড়ও রয়েছে।

দৃশ্যটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধ।

এটি একটি শহরের ছবি যেখানে কিছু ভালো খাবারের দোকান--

শপিংমলের ভেতর কিছু ড্রেসও দেখতে পাচ্ছি এবং সরজিনী সুইটস মিষ্টির দোকান।

এটি একটি মাল্টি স্টোরেড বিল্ডিং হতে পারে।

কিছু ইট একত্রিতভাবে সারিবদ্ধভাবে রাখা রয়েছে।

এবং নানান পাখিদের জায়গা রয়েছে এবং পাখির থাকার ঘর রয়েছে।

এটি কয়লা শহরে অবস্থিত এবং আমিও কয়লা শহরের বাসিন্দা।

ভ্যাকেন্সি আমরা যাকে বলি ভ্যাকেন্সি এখানে মানানো যায়।

ছবিটি একটি গুদাম ঘরের মতো যেখানে ধান রয়েছে এবং অনেকগুলো বস্তা রয়েছে।